রুম টা অনেক সুন্দর লাগছে দেখতে। চেয়ার গুলো বেশ আরামদায়ক।

এখানে বড় দেখে বিল্ডিং দেখা যাচ্ছে। তার সামনে একটি বড় দেখে গেট আছে। এটার মধ্যে লেখা রয়েছে মা-আ-লদা পার্ক-স উ আ পার্ক ।

এখানে একটি ব-অ-অ এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে। মসজিদটি অনে-এক বড়-ও। আ মসজিদ টি দেখতে অনেক সুন্দর। মসজিদটির উপর মিনারের মতো করা রয়েছে।

এখানে একটি অনে-এ-এক বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে। হাঁ মূর্তি রয়েছে আ নে পাশে --

এখানে প্লাস্টিক ফুল দিয়ে সাজানো রয়েছে আর এমনি রজনীগন্ধা ফুলও রয়েছে আ --

এখানে একটি বিল্ডিং টির উপরে একটি পোস্টার লাগানো আছে। পোস্টার লেখা আছে পুরাতন মালদা পৌরসভা। এখানে একটা স্ট্যাচু আছে কিসের স্ট্যাচু আছে বোঝা যাচ্ছে --

এ বড় দেখে বিল্ডিং দেখা যাচ্ছে দোতালা বিল্ডিং । উ আর একটা সাদা আ- আর বিল্ডিং - এর দেয়ালে আ রং হচ্ছে সাদা আর নীল। অনেক আ অনেকগুলো জানালা দেখা যাচ্ছে। বেলকনি টাইপ এর ও দেখা যাচ্ছে।